হম হম হম মেয়েটা

ওটাই ব্যাপার আছে। হম সব তালি বাজিয়েছে না? না না খুবই ভালো খুবই ভালো কথা হয়।

না দেবের কথা হয়নি, ও কিছু বলেনি আমাকে।

আরে ওই খবরটা তো শুনে আমার মাথা ঘুরে গেছিল। ওই খবরটা তো শুনে আমি রাম রাম রাম রাম করছিলাম, মা কালীকে মনে করছিলাম, দুগ্গা দুগ্গা করছিলাম কিন্তু বেঁচে গেছি গো, হম । উম হম কেটে পড়েছি। কেটেই পড়েছি, কেটে পড়াটা সব থেকে ভালো জিনিস। তাই জন্য কেটেই পড়েছি। যখন কেটে পড়েছি তাহলে বেঁচে গেছি। হম । কী করব দাদা ভাই, থাকতে গেলে শান্তিভাবে কিছু কিছু করতেই হয়। না করলে চলে না।

Hello আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখন কি করতেছেন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 ও আহ আপাতত job করতেছেন না এর পড়ালেখাও করতেছেন সাথে হ্যাঁ হ্যাঁ পড়ালেখা তো আছে পাশাপাশি হচ্ছে আপনার ঐযে আরএফএল company তে অফিস সহকারী পদে আছে ও ও আচ্ছা আচ্ছা তো ওখানের চাকরিটা কেমন আর কি চাকরিটা তো মোটামুটি ভালো তবে কোম্পানির চাকরি তো মানে একটু চাপ বেশি দেয় ও তাহলে আপনি তো ওখানে আছেন চাকরির বিষয় ভালো জানেন তা আমিও তো চেষ্টা করতেছি যে চাকরি-বাকরি চাকরিতে ঢুকবো তো অফিস সহকারী job এর demand কেমন ওখানে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

হ্যাঁ তাহলে মানে কি বর্তমানে তো একটা বর্তমানে তো এখন এখন চাহিদা অতো চাকরি বাকরি চাহিদা নেই যতটা আমাদের বেকার যতটা চাকরি-বাকরির তো অতটা নেই তো আমাদের মনে হয় যে আমরা নির্দিষ্ট কিছু skill বা দক্ষতা অর্জন না করলে চাকরি বাকরিতে গেলে অতটা দাম আর কি চাহিদা থাকে না আর কি বলতে গেলে হ্যাঁ সেই তো বলা যায় কারণ মানে আগে থেকে দক্ষ হওয়া যায় skill থাকে আপনার তখন আপনি চাকরির বাজার মানে আপনি priority বেশি পাবেন তো আমি জানতে চাচ্ছিলাম যে ওরকম আপনার এখানে জানা মতে কি কি মানে কি দক্ষতা থাকলে আর কি চাকরি পাওয়াটা সহজ হত আর কি আমার জন্য মানে আপনার যদি কম্পিউটারে কোন দক্ষতা থাকে তো আপনি অফিস সহকারে আমি যার ঢুকছিলাম মানে আমার আগে থেকে জিজ্ঞাসা করেছিলে যে কম্পিউটারের দক্ষতা আছে কিনা তো আমি মানে দক্ষতা ছিল

ও আপনাকে কি কারো সাথে মানে কি পরীক্ষা দিতে হয়েছিল মানে চাকরির জন্য পরীক্ষা দিতে হয়েছিল বলতে হচ্ছে আপনার পরীক্ষা দিতে হয়েছিল নাকি এমনি আমার এক বন্ধু ছিল আমার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল খুব সামান্য আর কি মানে কম্পিউটারে কেমন দক্ষতা আছে এইটা একটু পরীক্ষা করছিলো এই আর কি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

ও তো আমি তো মোটামুটি যে চেষ্টা করতেসি কম্পিউটারে দক্ষতা হওয়া যায় আমি যেমন এই যে যেমন বর্তমানে অবশ্য সবচেয়ে বেশি চাহিদা হল digital marketing তারপরে হলো যে web development ঠিক আছে ওগুলো factor আর কি বলতে গেলে মানে কি একটা বলব growing মানে ওইখানে একটা আশা আছে আর কি akill গুলো কেউ ধারণ করতে পারে অর্জন করতে পারে তাহলে মনে হয় না সে আর মানে পেছনে ফিরে থাকতে হবে অন্তত বাংলা দেশের পরিস্থিতিতে আর কি বলতে গেলে website একটা দক্ষ হলো কি মনে করেন যে আপনার কোনো যদি চাকরী দরকার হবে না আপনি self development হয়ে যাবেন কারণ আপনি নিজেই বিভিন্ন কাজ পাবেন freelancing এর মাধ্যমেই আপনি অনেক টাকা অর্জন করতে পারবেন এটা বলাই যায় মানে কি যদি কেউ চায় মানে চাকরি করতে নাও চায় বাংলাদেশের সেক্ষেত্রে সে freelancing বা মুক্ত পেশা করতে পারে মুক্ত জীবিকা অর্জন মানে কি মুক্ত জীবিকা অর্জন করবে করতে পারে হ্যাঁ আর হচ্ছে আপনার official কাজের জন্য তো আসলে এগুলো website তো আর এগুলোর প্রয়োজনই হয় না আপনার official কাজের জন্য টুকটাক যে এম এস অফিসের কাজটা জানা থাকলেই মোটামুটি

Ms office বলতে মানে কি microsoft wordmicrosoft excelpower pointemail writing তারপরে email আর কি send করা এগুলোই তো না হ্যাঁ হ্যাঁ মানে এগুলো আর কি সাধারণ কম্পিউটারে যে দক্ষতা এটা থাকলেই যে চালানো যায় বলা যায় ও আচ্ছা আচ্ছা তবে আমি অনেকের দেখছি যে ওরা fashion designer যে fashion design এ ওরা কম্পিউটারে অনেক দক্ষ যেমন chat চালাতে শিখতে পারলে যেমন গান বর্তমানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে চাকরিটা বেশি হলেও garments এর ঠিকাছে একটা হি মানে মোটা অংকের লোক আছে ওখানা মানে কি বিশাল অংকের লোক একটা চাকরি করে ওই জায়গায় বাংলাদেশের মোট remitence এর মনে করেন বিশ percent এর আসে হলো garments এর রপ্তানি খাত থেকে রপ্তানি খাত হলো ওই garments টাই ঠিকাছে ঐখানের job এর demand কেমন সেটা জানেন মানে ওইখানে ওরকম কম্পিউটার operator বা যিনি কম্পিউটারে দক্ষ ওই জাতীয় কিছু ওটা তো হচ্ছে আপনার textile engineering site যারা থাকবে তাদের হচ্ছে আপনার ঐ fashion design এর ওটা কাজে লাগবে ও আচ্ছা আচ্ছা, যেমন হ্যা আমি আমার friend র থেকে যতটুকু জানতে পারছি আর কি তো ওরা বলছে যে যদি তুমি samplesection বা অন্য যেকোনো section এ কাজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই cad সম্পর্কে ধারণা রাখতে হবে তো মানে কি cad বলতে fashion design এর যে cad গুলো হয় সাধারণত তবে ওই site আমার খুবই কম ধারণা আছে আপনি যদি একটু বলতেন আরকি হ্যাঁ বলতে আমি আমারও অত টা ধারনা নাই আর কি ওই বিষয়ে তবে আমার মনে হয় যে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের jobmarket ঠিকাছে মানে অনেকটাই আইজে artificial intelligence বা মানে computerized হয়ে যাবে আরকি সব জিনিস বর্তমানে তো অনেক অনেকেই job হারাচ্ছে এই কারণে হ্যাঁ এটা ঠিক কারণ হচ্ছে যে কোন প্রতিষ্ঠানেই এখন কম্পিউটারের ব্যবহার তো বাধ্যতামূলক হয়ে গেছে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 হ্যাঁ এই সেই জন্য আরকি মনে করেন কিছুদিন আগে একটা মানে কি internationally একটা জিনিস launch হলো সেটা হলো chat GPT আর কি যেটা প্রকাশ পেল তো সেখানে দেখা যাচ্ছে যে মানে কি আগে যারা article মানে কি লিখত আরকি যারা blog লিখতো তাদের তাদের মতই এই chat GPT হুবাহু blog লিখে দিচ্ছে তাও SEOfriendlySEO মানে কি google এ search করলে যে মানে কি ওটা পাওয়ার যে একটা ইয়ে থাকে আর কি যে সহজে search করলে পাওয়া যাবে এরকম content বা blog লিখে দিচ্ছে chat GPT আগে যেখানে ঘন্টায় একশো ডলার বা বিশ ডলার করে hire করা লাগতো একেক জন writer কে যিনি ব্লগ লিখে দেবেন কিন্তু বর্তমানে সেটা লাগছে না মানে কি হয়েছে মানে কি chat GPT কিন্তু বর্তমানে three তে আছে sorrytwo তে আছে কয়েকদিন পরে সেটা step three তে upgrade হবে তখন কিন্তু আরো দক্ষ হয়ে যাবে সে ব্যাপার বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি তাহলে তো এটা মনে করেন আপনার freelancer যারা আছে তাদের চাকরি টাকরি নিয়ে নেবে বলা যায় basically ওরকমটা হয় না যে একজনের চাকরি একজনের নেয়না বরঞ্চ ওইটা আসার পরে এখন কর্মক্ষেত্র টা আরো সহজ হয়েছে এবং freelancer দের জন্য আরো মানে কি ওর থেকে chat GPT থেকে help নেয়ার জন্য একটা ভালো একটা সুযোগ create মানে কি তৈরি হয়েছে আমি যতটুকু জানি যে ওগুলো চাকরি হিসেবে নতুন নতুন technology আসলে সাধারণত কারো চাকরি যায় না কিন্তু ওই technology গুলো যদি না জানা হয় তখন মানে কি সমস্যা? এটা হল আসল কথা যে technology সম্পর্কে আমাদেরকে জানতে ওই technology গুলা আমাদের ব্যবহার করা জানতে হবে তাহলে তো চাকরি আর মনে হয় না ইয়ে হয় আর কি তাইতো তাহলে তো আরো বলা যায় এটা freelancer কাজ আরো সহজ করে দেবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম যে আমি কিছুদিন আগে একজনকে দেখলাম যে আমার এক friend যিনি coder আর কি friend বলতে পারেন যে অনলাইনে ওনার মাধ্যমে পরিচয় তো উনি যে job টা করেন সেটা হল যে উনি একজন PSP developer মানে web design এ psp নামে একটা language আছে প্রোগ্রামিং তো উনি ওটার develope তো উনি আমি যখন দেখি আগে ওনাকে অনেক কষ্ট করে code লিখতে হতো কিছু করতে হতো কিন্তু chat GPT আসার পরে উনি just তিন চারটা লাইন লেখতেসে chat GPT কে বলতেসে উনার মনের ভাবটা বলতেছে আর chat GPT হুবাহু copy লিখে দিতেছে মানে কি একদম অবিশ্বাস্য একটা জিনিস বলতে গেলে আসলে আমি generalscience নিয়ে পড়াশোনা করি তো আর হচ্ছে আপনার কম্পিউটার science আমার মানে অতটা সময় দেয়া হয় না তারপরে নতুন করে চাকরিতে ঢোকার কারণ তো সময় হয় না, তার কারণে আমার ধারণা খুবই কম

হ্যাঁ chat GPT আর কি মানে কি বলতে গেলে কিছুদিন পরে আর কি chat GPT তো আরেকটা artificial intelligence যে কিছুদিন পরে আর কি যেমন কাজে লাগবে ওটা আমাদের তবে বর্তমানে maximum আর কি মানে কি production লাইনগুলোই চলে গেছে হলো computerized বা machine learning এর কাছে তো machine এই সব কাজ করে দিতেছে যেখানে আগে একজন মানুষ আপনি যদি দেখেন যে সারা দিনে একশো টা production দিতে যাওয়ার অবস্থা কাহিল হয়ে যেত এখন machine machine দিয়ে করতেসে daily এক হাজার পিস তো কোনো কিন্তু কোনো মানে কি কোন ক্লান্তি ভাব নাই কিচ্ছু নাই মানে কাজের ক্ষেত্রে অনেকটাই মানে বলতে গেলে helpful হয়ে গেছে মানে কি কম্পিউটারের একটা একটা command ই মনে করেন যে সব কাজ নিয়ন্ত্রণ হয় এ রকমই বলা যায় হে হে হে ঠিক তো আপনার এখানে কি আশেপাশে কি মানে কি job এর পরিস্থিতিটা কেমন যে কেমন job পাওয়া যায় যেমন ছাত্র ছাত্রী মানে কি মানে যারা job খুজছে আর কি job hunter গুলো কেমন আর যারা job খুজতেছে তাদের অবস্থা কি আরকি সেটা বলেন একটু বিস্তারিত হচ্ছে আপনার যে এই হচ্ছে আপনার যে private একটা কোম্পানি তে আছি তো এখানে তো আপনার ঐযে পরীক্ষা দেওয়া লাগে আবার হচ্ছে আপনার যদি যোগাযোগ ভালো থাকে এটা ওখান থেকে আর কি ভালো একটা সুবিধা পাওয়া যায় তবে হচ্ছে আপনার যদি যোগাযোগ না থাকলে তখন তো একটু কষ্ট হয় আর হচ্ছে যোগাযোগ থাকলে তো সহজেই ঢোকা যায় কিন্তু নতুন জায়গায় চাকরিতে ঢুকতে তাদেরকে অবশ্যই দক্ষ হইতে হবে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 চাকরি প্রার্থীর যদি এই গুণগুলো থাকে তাহলে ওকে খুব তাড়াতাড়ি আর কি job এ hire করা যায় এরকম আরকি এক্ষেত্রে বলা যায় হচ্ছে প্রথমে আপনাকে মানে active হইতে হবে যত বেশি আপনি active হইতে পারবেন আপনি যে কোন কাজে সুবিধে বেশি পাবেন আপনি যখন মানে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 সে ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোন কারো নজরে চলে আসবেন আর নজরে আসা মানেই তো আপনার চাকরিটা confirm হয়ে যাবে তার সাথে সাথে আপনাকে বুদ্ধিমত্তা থাকতে হবে পরিশ্রমী হতে হবে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 হ্যাঁ হ্যাঁ দশ জন পনেরো জন কম বলা যায় পঞ্চাশ জন থেকে শুরু একটা চাকরির জন্য

আমি দেখেছি যে

কোন একটা কোম্পানিতে চাকরির জন্য try করবেন তখন আপনি প্রথমে কিন্তু সেই কোম্পানি সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা থাকা লাগবে কারণ যে কোন প্রশ্ন কিন্তু সেই company থেকে ধরতে পারে তখন আপনি প্রথমেই যদি সেখানে fail করেন তাহলে তো কোনভাবেই সম্ভব না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই না মানে আমি আমার recently একটা অভিজ্ঞতা আছে সেটা হল সাম্প্রতিক অভিজ্ঞতা আর কি সেটা হল যে পাঁচজন নেয়ার জন্য আরকি পাঁচটা সিটের বিপরীতে পাঁচ হাজাৱ জন চাকরিপ্রার্থী আরকি পরীক্ষা দিয়েছে তবে পাঁচ হাজার জন দেয়নি তার অর্ধেক দিয়েছে আর কিন্তু পাঁচ হাজার জন registration করেছে পাঁচটা সিটের বিপরীতে মানে কি কত বড় একটা crisis আর কি মানে কি বর্তমান তো এই চাকরির বাজারটা সেটা একটা পনের টা থেকে বিপরীতে আপনার বাহাত্তর হাজার apply করছে

তবে সময়ে সাথে সাথে সিনেমার definition এবং description দুটো ই সময়ে সময়ে পরিবর্তন ঘটেছে আর তার ছাপ পড়েছে বাংলা সিনেমাতে বর্তমান কালে পদমুক্তি পাওয়া একটি বাংলা web series যার নাম হলো ইন্দুবালা ভাতের hotel সেটি সময় সময় কালে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে series টি hoichoi নামক বাংলা একটি নাম করা OTT platform এ সদ্য release করেছে ইন্দুবালা ভাতের hotel এটি কল্লোল লাহিড়ির একটি novel থেকে অণুপ্রণীত যার নাম হলো ইন্দুবালা ভাতের hotel এক দেশ থেকে অন্য দেশ যাওয়া মানুষদের ভিড় বাড়ে passport এ ছাপ পরে বাক্স প্যাকরা নিয়ে immigration পাড় করে মানু~ মানুষ এক সময়ে যে দেশ তা নিজের দেশ তা ছিল সেটার ই বেড়া টপকায়। প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দুই দেশেই তবু সীমান্তে দাগ মুছে যায় না সেই জলে ওটা ইন্দুবালার দাদু স্বপ্ন হয়েই থেকে যায়। খুলনার কলাপোতা গ্রামে ইন্দুর বিয়ে হলো কলকাতায় দু যে করে মাতাল এক পুরুষে সঙ্গে তিন সন্তান নিয়ে অল্প কালেই বিধবা। তার পর পূর্ব পাকিস্তান যে দিন হলো বাংলাদেশ সে দিন ই ছেনো মিত্রি লেনে প্রথম আজ করলো ইন্দুবালা ভাতের hotel এই উপন্যাসে তিনি মিত্রি লেনে ইন্দুবালা ভাতের hotel ছুঁয়ে থাকে এক তবে খুলনা আর আমাদের রান্নাঘরে ইতিহাস মন কেমনে গল্প ইন্দুবালা এক জন বৃদ্ধা সে ছিল খুলনার মে তার স্বামী অর্থাৎ রতনলাল কলকাতা নিবাসী সে মাতাল দুশ্চরিত অলম্পট পুরোনো বোনের ই পরিবার কিন্তু নাম ই তাল পুকুর ঘটি দোগে না রতনলাল ঘটি বাটি বেঁচে ফুর্তি করে এবং অকালে মারা যায় দুই ছেলে এক মে কে লিয়ে ইন্দুবালা খুবই আতান্তরে পরে লক্সমী নামের এক দোহাটি মাছ বিক্রেতার বাগান দায়ে বিধবা ইন্দুবালা হলে পানি লক্সমী কিছু টাকার বিনিময়ে ইন্দুবালা কাছে খাবার ব্যবস্থা করে সেখান থেকে ধীরে ধীরে ই ইন্দুবালা কাছে খাওয়ার লোকের সংখ্যা বাড়ে তিনোমিত্তির লেনে তার বাড়িতে তৈরি হয়ে ইন্দুবালা ভাতের hotel রান্না করা এবং খুদেটির মুখে অন্ন তুলে দেওয়া ক্রমশ ইন্দুবালা প্রয়োজন থেকে হয়ে passion উঠে তার সিটিজ পেলে ফুলে উঠে

আদব কায়দায়ে আকাশ পাতাল তফাৎ ঠাকুর মা দিদি মা হাতের আশ্চর্য সব রান্না উত্তরাধিকার এবং সে সবে কখনো পুরোনো না হবার মায়া ই তাহিনীর মূল সূত্র কল্লো লাইরি উপন্যাস টি নিজে মতো করে সাজিয়ে বেশ উপভোগ চিত্রহাসে তয়রি করে চেন পরিচালক দেবালয় ভট্রাচার্য এর জন্য তাকে কৃতিত্ব দিতে ই হয়ে গানের ব্যবহার খুব সুন্দর বেশি কিছু নতুন কন্ঠ শিল্পীকে ছবি তে ব্যবহার করা হয়েছে উপযুক্ত ভাব ট্রিগ নির্দেশনাও প্রশংসনীয় পুলনাক উদারতা বসতবাটির সঙ্গে কলকাতার প্রতি সংকীর্ণ বনেদি বাড়ির বৈপরিত্যও স্পষ্ট। প্রতিটি narrative গতিময় একঘেয়ে লাগে না। শুভশ্রি যথাসম্ভব স্বাভাবিক এবং সাবলীল অভিনয় করেছে রান্না করার দৃশ গুলি খুবই বিশ্বাসযোগ্য রতনলাল চরিত্রে প্রতীক দত্ত তার মায়ের ভূমিকায় মিঠু চক্রবর্তী এবং ধনঞ্জয় এর ভূমিকায় দেবপ্রতিম দাসগুপ্ত খুব ই ভালো তবে লক্সমী ভূমিকায় নেহা চট্টপাধ্যায় সকল কে ছাপিয়ে দিয়েছে সমস্যাও কিছু আছে বার বার নানা সময়ে ইলু ইলু flashback কাহিনীর সরলরৈখিক গতি নষ্ট করেছে তবুও এই ছবির পরিচালক অর্থাৎ দেবালয় ভট্রাচার্য এই টি এক টি nonlinear format ই রাখার চেষ্টা করেছেন তার জন্যই হয়তো এই এলোমেলো এলোমেলো আহ কাহিনীর গতিতে তবে ছবি টি এক ই বারে এই সময়ে কার তা বোঝা উপায় হলো ঘন ঘন video call youtube video social media ইত্যাদির ছড়াছড়ি। সেই ক্ষেত্রে প্রশ্ন করতে ইচ্ছা হয়ে ইন্দুবালা বয়েস কত সম্ভবত দেশ ভাগে আগে তার বিয়ে হয়ে না যায় তার বয়েস বেশি ভাগ হচ্ছে দশ বারো বছর বেশি অর্থাৎ পঁচাশি থেকে নব্বই বছর কল্পনা করা যায় এই তুলনা ছবি তে তাকে ততো বয়েস্কার মনে হয়ে নি বড় জোর পঁচাত্তর মনে হয়েছে ইচুরি ইন্দুবালা চরিত্রে অন্য অভিনয়ে বাকি সময়টা পুরোটাই শুভশ্রীর prosthetic বার্ধক্য যেন শুধু চমক দেওয়ার উপকরণ সম্ভবতই স্পষ্ট অন্য বয়স্কা অভিনেত্রি নেয়া হয়নি কারণ শুভশ্রীর star value content উপর বিশ্বাসের অভাব স্পষ্ট আরও প্রশ্ন উঠতে পারে বাংল এবং ঘটি করে রীতি নীতি তফাৎ স্বর্বজন বিধিত তবুও ইন্দুবালা কে ঘটি পরিবার কে বিয়ে দেবা হলো কেন? কারণ যে সময়ে সময়ে কালে এই ছবি টি চিত্রনাট্য শুরু হয়ে সেই সময়ে কাল তা ছিল দেশ ভাগের সময়ে তার মানুষদের মধ্যে দু দেশের পারস্পরিক অবস্থা এবং দু দেশের ছন্দ নিয়ে যথেষ্টদ্বিধা থাকে নিজে দের মনে মধ্যে তবুও ঘুটি রা বাংলাদেশে তুলুনা কত খানি খারাপ শুধু এই ধারণা টি রং চঙ্গে করা জন্যই কি এই আকার দেওয়া হয় দেশ ভাগের আগে যদি ইনদুবালার বিয়ে হয়ে থাকে তা হলে তার কত পরে দেশ ভাগ হলো দেশ ভাগের পর কি সে বাপে বাড়ি খুলনা তে থেকে গেলো আমার নির্দেশ বিশেষত যেখানে ইতিহাসের উপাদান আছে

প্রশ্ন গুলু মাথায় ছাড়া দেয় অসঙ্গতি উত্তর মিলে কি না সেই কারণে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা থাকবে অর্থ্যাৎ hoichoi এর এই নিবেদন ইন্দুবালা ভাতের hotel এটি ইতিহাসের এক বিশেষ সময়কার পরিস্থিতির কথা মাথায় রেখে বানানো এবং সেই সময়কার পরিস্থিতির সমস্ত রকম উপাদান নিয়ে এই গল্প টি কে মোটামোটি একটি আহ web series এর মতো করে তৈরি করতে পেরেছেন director অর্থ্যাৎ পরিচালক কিন্তু এই web series মধ্যে যথেষ্ট রকমে ফাঁকফোঁকড় আছে যেটা আগে বলা হলো এই web series এর কিছু কিছু দিক অর্থাৎ কিছু কিছু জায়গা খুবই সুন্দর যেমন এইখান কার camera ব্যবহার camera man যথেষ্ট রকম ভাবে চেষ্টা করেছেন যত রকমে সম্ভব angle ধরে রেখে ছবি fram গুলো কে সুন্দুর ভাবে সাজানো এই গল্পের অর্থাৎ এই web series এর গানগুলি খুবই হৃদয় বিদারক গানের সাথে আহ এক একটা frame যেন খুব সুন্দর ভাবে অভিব্যক্তি ব্যক্ত করতে পেরেছে তবে এই ছবি টি উপকরণে অসঙ্গতি থাকা স্বত্তেও উপকরণে অসঙ্গতি থাকায় সেই রকম খুব একটা ছাপ ফেলে যেতে পারেনি তবু শুভশ্রীর অভিনয় এবং শুভশ্রীর সাথে তার co actors দের অভিনয় আমাদের মন কাড়ে। চিত্র নাট্য টান টান না হলেও চিত্র নাট্য এর গতি মোটামুটি হওয়ায় এই ছবি এই web series দেখতে

Hello রিতা কি খবর? এই ভালো গো আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বোলো? তুমি আমাকে সেদিন দেখোনি নাকি? আহ তুমি অপেক্ষা

আহ আসলে সেরকম কিছু জানো না না, আমার মা অসুস্থ হওয়ায় আহ মানে এই ক একদিন ধরে একটু অসুস্থ রয়েছে, ও আচ্ছা, তবে কারও সাথে কিছু হয়েছে শুনে না খুব ভয় লাগে বিশেষ করে বয়স্ক মা-বাবা বা পিসু রা খুব ভয়ের বেপার না এখন, হেঁ গো,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

না গো আমি ঘরে বসে বসে ভীষণ বিরক্ত হচ্ছি, আর উম আর এখন আমি আগের থেকে একটু সুস্থ আছি, ভাবলাম উম একটু বেড়াতে যাই তো, হেঁ, এখন তো সেরকম বন্ধু দের সাথে আর দেখায় হয় না, তাই আমি তোমাকে প্রথমেই বললাম যে হম সবাই মানে চলো তুমি আর আমি মিলে একটু বাইরে যাই, তুমি কিছু,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 আসলে কি বোলো তো কাজ চাপ তো তাই জন্য ছুটি টুটি ও নেই তার জন্য এখন কি বলি বোলো তো তোমাকে, আমি ওই দু তিন দিনের ছুটির কথা বলছি, তুমি যদি আহ ছুটির একটু arrenge করতে পারো তাহলে কিন্তু আমরা যেতে পারি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আসো না আমাদের বাড়ি তে একদিন আমরা তাহলে বসে একটু প্ল্যান-টলান করি, ফোনে তো এতো কিছু হয় না, তাহলে কিন্তু বেশ ভালোই হবে তাই না, হেঁ, তাহলে কিন্তু আমরা গেলে বেশ হাটতে বেরাবো ঠিক আছে, আচ্ছা তুমি আমাদের বাড়ি তে আসো তার পর নাহয় আমরা এখানে একটু হেটেও এসব এবং প্ল্যানও করবো, তাহলে বলো কোথাই মানে যেতে চাও সেটা তো বোলো, মানে কোথায় যাবো আমরা আমি ভাবছি কাজিরাঙা যাওয়ার কথা, ও আচ্ছা, আমি এর আগে কখনো কাজিরাঙা যাই নি বুঝেছো, তাই ভাবছি এতো ভালোই হলো, ও আসলে কি বোলো তো, আমি আমার দিদার কাছ থেকে না ওই কাজিরাঙা সম্পর্কে অনেক কিছু শুনেছে তাই আমার মনে হচ্ছে যাওয়ার কথা, তো তুমি যাবে, ও আচ্ছা আসলে কি বোলো তো, আমি তো কাজিরাঙা সম্পর্কে কিছুই জানি না এবং কোনো দিনও যাইও নি তাহলে তুমি যখন কিছু জন্য তাহলে আমাকে একটু বোলো তাহলে আমি সেই বুঝে আরকি প্ল্যান করবো, হ্যা, আসলে কি বোলো তো ওখানে কাজিরাঙা ন্যাশনাল পার্ক আছে যা মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাচীনতম রাজ্য তো এটিআসাম রাজ্যে অবস্থিত এবং, বিপুল সংখ গন্ডার থাকার কারণে না এটি বিশ্ব ঐতিজ্য বাহি স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে, এটা একটা ভীষণ কিন্তু গর্বের বিষয় এবং ইটা পড়তে আনন্দ হয় যা, ইটা কে সারা বিশ্বে জনকপ্রিয় করে তুলেছে, এটার একটা অন্যন্ত একটা সমবৃদ্ধ জীব বৈচিত রয়েছে যা প্রতি বছর অনেক পরিযাই এখানে আসে এবং প্রকতৃটা ভীষণ সুন্দর লাগে বাহ বেশ interesting তো, আর আর কি জানো তুমি এই কাজিরাঙা সম্পর্কে? আসলে বর্তমান পরিস্থিতি তা তো জানো এক সো চারটি জাতীয় উদ্যান রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু ভারতের সব থেকে জনকপ্রিয় একটা জাতীয় উদ্যান গুলির মধ্যে একটি এটি কি জাতীয় উদ্যান হিসেবেও ঘোষণা করা হয়েছে, তো জাতীয় উদ্যান টি আসাম এ অবস্থিত আসামের দুটি জেলার কিছু অংশ গোলাঘাট আর আহ নওগাঁয় জেলায় অবস্থিত তো এটি প্রায় একশো সত্তর বর্গ kilometer জুড়ে রয়েছে এটি আসামের একটা প্রাচীন একটা, উদ্যান, ও আচ্ছা ওখানে কোনো বন ঠন নেই নাকি? হেঁ, আসলে ঠাকুমা বলছেন যে কাজিরাঙা জাতীয় উদ্যানে বিশেষ আকর্ষণ হলো ওই সিংহ যুক্ত বন, কাজিরাঙার ঘনো বনে একহাজার চারশো তেরোটির ও বেশি বং রয়েছে, যা তাদের শিকার থেকে মানে রক্ষা করছে যা প্রাণীদের সংরক্ষিত অঞ্চলে কোনো শিকার কে হত্যা বা আহত করে তাদের কঠোর ভাবে এযে না করতে হয় এবং শাস্তিও তার জন্য দেওয়া হয়, ও আচ্ছা বাবা এতো কিছু, আমার তো শুনেই মনে হচ্ছে যেন কাজিরাঙা বেড়াতে চলে যাই, ঠিক যাচ্ছে প্ল্যান-ট্যান ঠিক হলে চলো দুজনে কাজিরাঙা যাই, ও আচ্ছা,